মাঠের উপর দিকে দেখা যাচ্ছে একটি খুব বড় বিল্ডিং তার সামনে কিছু গাছপালাও দেখা যাচ্ছে মাঠের বাইরে কিছু ব্যাগ -ও রা--

দেখতে পাচ্ছেন একটি লোক দাঁড়িয়ে আছে পাথরের দুটো পাথর আছে তার মাঝখানে একটি লোক দাঁড়িয়ে আছে বুট পড়ে আছে।

দেখতে পাচ্ছেন এটি একটি সুইমিং পুল । সুইমিং পুলে বেয়ে বেয়ে আসার জন্য রাস্তার ব্যবস্থা করা আছে চড়ার জন্য।

দেখতে পারছেন এক সাইড এ লাইটিং লাগানো আছে আর উপর থেকে ঝুড়িঝুড়ি কিছু একটা পরছে যেন লে লাগানো আছে।

দেখতে পাচ্ছেন রোদ্দুর দুটি রিকশা রাখা আছে রিকশা বালাটি হাতেতে কিছু নিয়ে গালে দেবে বলে ভাবছি আর রিকশা দুটো দেখতে খুব সুন্দর লাগছে।